using file descriptors dear spoken tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
output file descriptor নির্ধারিত করা
input file descriptor নির্ধারিত করা
file descriptor বন্ধ করা
এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করি
tutorial অনুসরণ করতে shell scripting সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে ব্যবহার করছি
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 42
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
ভূমিকা দিয়ে শুরু করি
আমরা পূর্ববর্তী tutorial file descriptors সম্পর্কে শিখেছি
0 1 এবং 2 হল stdin stdout এবং stderr এর জন্য standard file descriptors
file descriptors i/o রিডাইরেকশনের জন্য ব্যবহার করা হয়
output file file descriptor নির্ধারণের syntax হল
exec file descriptor greater দেন চিহ্ন filename
একটি উদাহরণ দেখি
আমার কাছে একটি code file fdassign dot sh রয়েছে
প্রথম line হল shebang line
exec command বর্তমান shell প্রক্রিয়া প্রতিস্থাপিত করে
এটি বর্তমান শেলের জায়গায় কোনো নতুন প্রক্রিয়া তৈরি ছাড়া এক্সিকিউট হবে
আমরা জানি যে 01 এবং 2 হল standard file descriptors
কোনো নতুন খোলা file জন্য আমাদের 3 থেকে 9 পর্যন্ত অতিরিক্ত file descriptors রয়েছে
এখানে 3 হল file descriptor
এটি output output dot txt file লিখবে
string welcome to bash learning output dot txt file পাঠানো হয়
এটি file descriptor 3 এর মাধ্যমে সম্পন্ন করা হয়
এটি একটি file string রিডাইরেক্ট করার অনুরূপ
প্রতিটি নতুন string file যোগ হবে
উদাহরণস্বরূপ
আমরা বর্তমান সিস্টেমের তারিখ output dot txt file যোগ করব
syntax হল: date space greater the চিহ্ন ampersand চিহ্ন 3
এখানে file descriptor বন্ধ করি
এই লাইনের পর descriptor output dot txt file কিছু লিখতে পারে না
এখন code execute করে output দেখি
ctrl + alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
লিখুন: chmod space plus x space fdassign dot sh
লিখুন: dot slash fdassign dot sh
এখন output যাচাই করতে লিখুন cat space output dot txt
আমরা string welcome to bash learning এবং সিস্টেমের বর্তমান তারিখ দেখতে পারি
এখন editor ফিরে যাই
descriptor বন্ধ হওয়ার পর এখন আমি echo লিখব
লিখুন: echo space double উদ্ধৃতিতে hi উদ্ধৃতির পর space greater দেন চিহ্ন ampersand চিহ্ন 3
save এ টিপুন
আবার script execute করে দেখি কি হয়
terminal up arrow key দুইবার টিপে পূর্ববর্তী command dot slash fdassign dot sh আবার key করুন
enter টিপুন
আমরা একটি error দেখি
bad file descriptor
এই error ঠিক করি
editor ফিরে আসি
আমি code শেষের line মুছে ফেলবো এবং এটি date command নীচে paste করব
save এ টিপুন
আবার code execute করি terminal
পূর্ববর্তী command dot slash fdassign dot sh আবার কল করুন
enter টিপুন
এখন output dot txt file খুলি
লিখুন: cat space output dot txt
আমরা output দেখি
string hi শেষে প্রদর্শিত হয়েছে
এখন আমরা input file file descriptor নির্ধারিত করব
একটি উদাহরণ দেখি
আমার কাছে fdread dot sh named একটি file রয়েছে
এখন এটি দেখি
এটি হল exec command
এখানে আমরা output dot txt file পড়ব
exec 3 লেস the চিহ্ন output dot txt line পড়ার জন্য file খুলবে
cat command file বিষয়বস্তু প্রদর্শন করবে
অবশেষে file descriptor বন্ধ করি
এখন এই script execute করি
terminal prompt মুছে ফেলি
লিখুন: chmod space plus x space fdread dot sh
লিখুন: dot slash fdread dot sh
আমরা terminal output দেখি
output dot txt file বিষয়বস্তু প্রদর্শিত হয়েছে
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষেপে এখানে শিখেছি
output file descriptor নির্ধারিত করা
input file descriptor নির্ধারিত করা
file descriptor বন্ধ করা
এখন
file descriptors ব্যবহার করে test dot txt file কয়েকটি lines যোগ করুন
file descriptors দ্বারা file বিষয়বস্তু প্রদর্শন করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে